একটা শপ সেখানকার সামনে একটি লাল রঙ এর চেয়ার লাগানো এবং এর যে বোর্ড সাইনবোর্ডে লেখা আছে আপন.দা. ফেরিওয়ার্কস শপ ।